একটু free আছিস।

শোননা এই আহ শনিবার বা রবিবার আ চল কোন অনেক জন মিলে আড্ডা ফাড্ডা অনেকদিন ধরে আড্ডাটা ও মারা হয় না অনেকের সাথে দেখা হয় না একটা movie plan করি movie দেখি খাওয়া-দাওয়া করি।

দেখ এখন তো movie দেখার জন্য আরো অনেক মাধ্যম চলেই এসেছেন মানুষ এখন বাড়ি বসে movie দেখে ফেলছে আবার শনি রোববার বলতে শনিবারও,

ঠিক আছে খেয়ে দেয়ে বাড়ি আসবো, ওই দু তিন ঘন্টা ঠিক আছে আবার movie র জন্য তিন ঘন্টা extra দেওয়া এটা মানে তাই মানে সেই সময়টা নষ্ট করার মত যখন তুই কি বাড়ি থেকেই বাড়ি বসেই সেই জিনিসগুলোকে পেয়ে যাচ্ছিস। দেখ এটা তো ঠিক যে তুই বাড়িতে বসেছে সেই জিনিসটাকে পেয়ে যাচ্ছিস movie হলে গিয়ে মানে ঠিক বাংলা কথা theater গিয়ে যা দেখার মজা ধর আমি গেলাম তুই গেলাম আরো তিনজন বন্ধু গেল। সবার একটা মতামত থাকে ধর আমরা কোন একটা movie দেখলাম যেটা কিনা ওই রানী মুখার্জীর movie টার নাম বল? যেটা কিনা চলছে মিস্ট্রেস হবে কিছু একটা চ্যাটার্জি বা মুখার্জি তো ওইটা তো ভালই বেশ review দেখছি তো দেখ ওটা দেখে বাড়িতে দেখই নিতে পারিস বা আজকে না আসলেও এক মাসের মধ্যে পেয়েই যাবো।

হম সেটা ঠিক সে তো তুই বাড়িতেও একটা বড়, বড় TV তে হাঁ লাগিয়ে নিয়ে দেখতে পারিস সবাই মানে সবাই দেখলো যে একজনের বাড়িতে তখনই খাওয়া দাওয়া হয়ে গেল। butmovie হলে গিয়ে যেটা তুই একমাস পরে পেয়ে যাবি সেটার জন্য আবার extra টাকা খরচ করাটা কি একটু বেমানান না?

তো এবার যদি এটাতে তোর problem থাকে than একটা plan করা যেতে পারে উম কারোর একটা বাড়িতে plan করলাম, কোন একটা movie র যেটা কিনা তুই কিরকম ধরনের movie দেখতে পছন্দ করিস? movie টা আমি সব ধরনের দেখতেই পছন্দ করি কিন্তু এই কোন suspense বা crime thriller এই সব movie বেশি পছন্দ করি। হয়তো মানে আমি একটু বেশি মারকুটে মানুষ তাই জন্য আমার এরকম ভালো লাগে horror movie ও পছন্দ করি আ মানে অতটাও না কিন্তু horror movie আবার আমি একা দেখতে বেশি পছন্দ করি। মানে মানুষজন ছাড়া সেই সময়টা মনে হয় যে মানুষজন ছাড়া এই movie টাকে আমি আরো ভালো মানে একা ভয় পেয়ে বা একটু আটকে উঠে সেই movie টাকে বেশি enjoy করব এটা পছন্দ করি। আর এছাড়া তো সব movie আর movie hall হলে গিয়েও দেখতে যাওয়া যায় ওই সব movie hall এ গিয়ে সেই অনেক দিনের সেই popcorn চেবাতে চেবাতে movie অনেকদিন দেখা হয় না। প্রায় সাত আট বছর হয়ত হয়ে গেছে movie হলে গিয়ে movie দেখেছিলাম আমার প্রথম আমার এখনো মনে আছে movie hall এ আমার বন্ধু বান্ধবের সাথে প্রথম movie দেখা হচ্ছে চাকদে ইন্ডিয়া।

হাঁ লেকটাউনে আগে একটা hall ছিল জয়া বলে, ঠিক আছে সেই hall আমার প্রথম বন্ধু বান্ধবের সাথে movie দেখতে যাওয়া বন্ধুদের আমি তো তারপরে শুনলাম এই first lockdown এ না second lockdown এ নাকি সেই movie hall এ short circuit এ আগুন ধরে গিয়ে পুরো movie hall মানে উম জ্বলে গেছে পুরো ঠিক আছে? এখন নাকি সেই movie hall বন্ধই হয়ে গেছে কিন্তু আর ওইখানে অনেক স্মৃতি আছে আমার বন্ধুবান্ধবের স অ্যাঁ সেই এইসব movie দেখতে যাওয়ার সেই চাকদে ইন্ডিয়া, রক অন, ফ্যাশন এই রকম অনেক মানে খুব দারুন দারুন cinema কিন্তু বন্ধু বান্ধবের সাথে ওখানে আমি দেখেছি। হ্যাঁ এবার জানিসতো ওই আগেকার দিনের hall গুলো না maximum বন্ধ করে দিচ্ছে। আমাদের এখানেও একটা কি দুটো ওইরকম hall রয়েছে। যে মানে যেরকম কি না আমরা যেরকম কোথায় যায় আজকাল আইনক্সে যায় খুব খুব কম হলে আমরা কোথায় যাই কারনিভালিতে, এর কমে না আগে যেরকম কিছু গিয়ে দেখতাম আমরা chair কাটে বসে movie দেখা ওই জিনিসগুলো কিন্তু আজকের দিনে হয় না।

লাগান হম ক্রিকেট নিয়ে movie টা মনে আছে? লাগান কিন্তু বেশ অনেকক্ষণ এর movie ।

মনে আছে আর ওটা কিন্তু অনেক বছর আগেকার movie এবার কি হয়েছে আমি গেছি তখন আমি, মা, কাকিমা, দিদি এরা মিলে গেছে movie দেখতে যেমমা, বড় দাদা।

এবার দেখছি movienaturallyshow time কিরকম থাকে একটা চারটে আগে যেরকম ছিল চারটে সাতটা একটা চারটের movie দেখতে গেছি এবার সে movie আর চারটের সময় শেষ হয়নি। ঠিক আছে বাবা রা বাবা জেঠু কাকু সবাই মোটামুটি সাড়ে ছটার সম্বন্ধে office থেকে বাড়ি চলে আসতো দেখছে আমরা বাড়ি মানে movie দেখে তখনো বাড়িতে আসেনি। সবাই চিন্তা করছে কি ব্যাপার, তিন ঘন্টার movie তিন ঘন্টার জায়গায় কত হবে সারে তিন ঘন্টা হবে চার ঘন্টা হবে পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে তখনও বাড়ি ধুঁকছি না এই খান থেকে hall আমাদের বাড়ি থেকে hall এখান থেকে হল কত দূর হবে খুব বেশি হলে দশ মিনিট van এ তখনকার দিনে van এত অটো টোটো কই ছিলই না যে তারপর আমরা যখন finally ফিরছি তখন সাড়ে সাতটা বা পৌনে আটটা তখন দেখছি আমাদের গলির মাথায় দাঁড়িয়ে আমার বাবা, জেঠু, কাকু high tension আর কন কারন নাই কারন কোন খবরও দিতে পারছি না আর এতটাই cinema র মধ্যে আমরা involve হয়ে গেছি এতই মন দিয়ে দেখছি যে আমরা বেরিয়ে আসবো বাড়ির লোক চিন্তা করছে। ওই চিন্তাভাবনা ও আমরা মাথা থেকে বার করে দিয়েছিলাম তো ওটা তো আমার heavy একটা মানে হাস্যকর একটা মানে memorable জিনিস বলতে পারিস ছোটবেলাকার এটা তো আমি কনো দিন ভুলবো না যে movie দেখতে গেছি বাড়ির লোক এত tension করছে। তো সেই ব্যাপার গুলো না আজকের date খুব miss করি। হ্যাঁ এটা যেমন ঠিক but তুই যে ওই যে বললি না যে ওই আমরা আইনক্সে যাই বা কার্নিভালে যাই মানে সোজা কথা multiplex এ যায় যেখানে একসাথে চারটি hall আছে আর and cinema একসাথে চলে। ঠিক আছে সে আমাদের সেই আগেকার দিনে যেরকম হম কি বলব ওই কাঠের যেরকম বেঁকানো সিট যেগুলো এরকম হাত দিয়ে টেনে নিয়ে পেতে বসতে হতো।

সবসময়ের জন্য মানে সব সময় জন্য আমি যবে থেকে গেছি হাঁ সেই সময় কিন্তু দুখানা hall একসাথে ছিল ঠিক আছে একটা একতলায় একটা দোতালায়, দুটো hall একসাথে ছিল বা ওরকম মাথার উপরে দেখানো fan লাগানো। আর তখনকার দিনেও কিন্তু জয়া মানে তখন হইত আইনক্স আইনক্সেও এসেছে পিভিআর এও এসেছে। তাও মানে but ওখানে ticket র দাম অনেক থাকতো যেটা পরে অনেক কমে গেছে। হ্যাঁ সেটা কিন্তু আইনক্সে এয় জয়াতে তখনকার দিনেও AC hall ছিল and যথেষ্ট ভালোভাবে cinema দেখা যেত মানুষ জয়াতে এই জন্যই cinema দেখতে যেত। যে আইনক্সের মতন একটা atmosphere but আইনক্সের থেকে দাম কম সে জন্য কিন্তু মানুষ জয়াতে দেখতে যেত। জয়া কি বারাসাতে একটা আছে রে? হ্যাঁ ওর জয়া বারাসাতে একটা আছে কিন্তু যে ওইটা অতটা নাম করতে পারেনি হয়তো মানে এই এই এইদিককার মানুষ সেটাকে সেই ভাবে গ্রহণ করেনি, কিন্তু ওই মানে লেকটাউনের দয়াতে কিন্তু বিশাল মানুষের ঢল নাম তো আগে cinema দেখার জন্য প্রচুর প্রচুর মানুষ একসাথে cinema দেখতো। মানে এক একটা show আমি আমার এখনো মনে আছে তুই যে ওই যে আগের কাঠের cinema হলের কথা বললি কাঠের cinema hall আমি ওই cinema hall আজ পর্যন্ত দুটো cinema দেখতে গেছি আর সেটা হচ্ছে আমি যেহেতু বিরাটি তে থাকি। বিরাটিতে একখানা hall ছিল তার নাম ছিল হচ্ছে রমা ঠিক আছে আমি জানিনা কেন প্রত্যেকটা এরকম cinema hall র নাম মেয়েদের নামে হয়। ঠিক আছে কিন্তু প্রত্যেক টা cinema hall নাম কিন্তু আমি দেখেছি মেয়েদের নামে হয় তো এই cinema hall আমি ওম শান্তি ওম দেখতে গিয়েছিলাম আমার একটা দিদি আর ভাই এই ঠিক আছে এই তিনজন মিলে আমরা ওম শান্তি ওম দেখতে গিয়েছিলাম।

আমার মনে হয় cinema hall দুটো আর নেই সেগুলো উঠে গেছে cinema hall দুটো হচ্ছে ক্যান্টনমেন্টের একটা cinema hall হলের নাম হচ্ছে নরেন্দ্র আর একটা cinema hall র নাম হচ্ছে অতীন্দ্র।

দেখ সেই জন্যই কিন্তু এখন সবকটা রয়েছে জয়া রয়েছে, আরতি রয়েছে একটা power আছে। জয়ার পাশে মেয়ের মে বারাসাতে যেই জয়া রয়েছে তার পাশে আরেকটাও cinema hall আছে সেই cinema হলের নাম শর্মা আছা তুই তো এটা নিয়ে মানে খুব অবাক হয়ে যাচ্ছিস আমার বাবার কাছে শোনা মানে বাবা রা যখন ছোট ছিল তখন কেমন হতো জানিস? মাঠে একটা screen লাগিয়ে দিত মানুষজন chair বসা তো দূরের কথা। দাঁড়িয়ে দাঁড়িয়েও movie দেখত হ্যাঁ এই ঘটনা আমার জানা আছে কারণ হচ্ছে আমার যে আমার মায়ের যা জেঠু ছিল ঠিক আছে উনি একটা film production house manager ছিলন ঠিক আছে তো সেই সেই ইসতে যে অনেক গল্প শোনার আছে উনি আর কি মানে আগে আমাদের সময় মানে আগেরকার দিনে কি হতো জখন আমার তোর বাবা মা আমার মা-বাবা ছোট ছিল তখন হইত কটা মানুষের কাছে cinema হলে গিয়ে cinema দেখার পয়সা থাকতো ঠিক আছে বা কটা মানুষ যেত তো তখন এইরকম যখন মেলা হত মেলাতে একখানা জায়গা আলাদা করে auditorium করে auditorium এর মত থাকতো যেখানে projector র cinema দেখানো হতো সেই projector রে cinema চলতো আর মানুষ ওই রকম কাতারে কাতারে মানুষ শুধু ওই cinema দেখার জন্য ভিড় করত। তো এই সব গল্প অনেক শুনেছি যে এইরকম ভাবে cinema দেখা যেত even আমার না ইসে ওই যে দাদু ছিল ঠিক আছে ওই দাদুর মানে মানে অনেক influencer লোক ছিল আর কি যে হাতু ওই রকম মানে তখন কার দিনে এইরকম আমি শুনেছি ওনার নাকি যখন উত্তম কুমার মারা যায় উত্তম কুমারের শ্রাদ্ধতেও নিমন্ত্রণ ছিল ঠিক আছে? মানে এইরকম উনি যথেষ্ট গণ্যমান্য ব্যক্তি ছিলেন তখনকার দিনে আচ্ছা আচ্ছা আচ্ছা তবে যাই বল মানে আগেকার দিনের মানুষরা অনেক বেশি কষ্ট করেছে যেটা কিনা আমরা fill করতেই পারিনা মানে ওই যে আছা তুই যেটার কথা বলছিস মাঠে মানে পুরনো দিনে মানে অনেক আগেকার দিনে ওই মাঠের মধ্যে যে auditorium দেখানো হতো ওটাই কি কোন box র মধ্যে আগে দেখানো হতো রিল ঘুরিয়ে ঘুরিয়ে উম উম মানে ছবির মত movie ওটা কি ওটা কি movie রই একটা part হ্যাঁ ওটা কারণ আমরা যে projector এখন digital projector দেখছি। সেই digital projector তো আগে ছিল না আগে even আমি জানিনা এখন কিন্তু যে movie hall এ যে cinema টা আসে ঠিক আছে ওটা কিন্তু একটা box র মধ্যে আসে আমাদের যেরকম pen drive হয় ঐরকম একটা box র মধ্যে আসে ওই box র থেকে project করা হয় ওই screen টাতে কিন্তু আগে কিন্তু এই রকম হতো না আগে একটা আমাদের যেরকম ক্যামেরার রিল হয় ঠিক আছে বা গান গান আগেকার দিনের ট্যাপের ক্যাসেট দেখছিস ট্যাপের ক্যাসেট যেটা ওই যে রিল জড়ানো থাকতো সেই মানুষের pen দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করতো। হ্যাঁ হ্যাঁ আগেকার দিনে cinema কিন্তু ওরকম রিলের উপর থাকতো। মানে পরপর বসানো আর ওইরকম ভাবে মানে ওটা ঘুরত যে রিলটা ওটা ঘুরত। ঠিক আছে and cinema টা তখন চলত আমি তোকে আর একটা উ example দিই রিল ব্যাপারটা আগেকার দিনে যখন TV তে কোন cinema দিত ঠিক আছে? তার আগে দেখবি একটা ছবি দেখা তো একটা একটা ছবি ঠিক আছে? যেখানে মানে ওই লেখা থাকতো cinema র নাম কে? produce করেছে হ্যাঁ পেজের মত documental page র মতন যেখানটা ধর,